দোকানটিতে সমস্ত জিনিসপত্র প্রত্যেকটি তাকে তাকে খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে এখানে যেমন আমরা প্যাড দেখতে পাচ্ছি তেল দেখতে পাচ্ছি তেমনিই--

কক্ষটি একটি মসজিদের কক্ষ এখানে মহাম্যাডান বা মুসলমানরা নামাজ পড়তে আসে প্রেয়ার করতে আসে এখানে বর্তমানে খালি।

এখানে একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে দোকানটি একটি জামা কাপড়ের এখানে সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়।

তিনটি চেয়ার রাখা রয়েছে এবং কাঁচের শোকেস -এ অনেকগুলি রুপোর জিনিস রাখা রয়েছে একজন বিক্রেতা বসে বসে কাস্টমার -দের দেখাচ্ছেন একটি আলমারি রয়ে--

এখানে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং -টির বাইরে বেশ কিছু ছোট ছোট গাছ রয়েছে।

এখানে একটি জাহাজের বন্দর দেখতে পাওয়া যাচ্ছে এর নাম ঈগল রাত পোর্ট বন্দর এখানে লেখা রয়েছে ফোর ফাইভ জিরো জিরো টাইম পার আওয়ার ।

একটি ব্যাডমিন্টন কোট দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি বাস্কেটবল কোট -ও রয়েছে আশেপাশে অনেক গাছপালা আছে।

এখানে একটি কক্ষ দেখতে পাওয়া যাচ্ছে কক্ষটিতে অনেকগুলি বাইক পরপর সাজানো রয়েছে এটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি বাইক -এর শোরুম ।

এখানে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এটি একটি বাড়ি বাড়িটির গেট -টির রং কালো বাড়ির বাইরে খুব সুন্দর একটি বাগান রয়েছে।